সব রুগী দেখাতে আসছে। ডাক্তার ভালো চিকিৎসা করে

দাঁড়িয়ে আছে নদীর পাশে।

একিন আসে গাড়ি সারাতে এখানে গাড়ি ওটা সারাই ভালো করে গাড়ি--

কিনতে হয় বিয়ার সময় বিয়ার সময় কিনে লি ভালো ফুলে ভালো ফুল দেখতে আছে আর কিনা হয় বিয়ার সময়।

ইটা স্কুল বটে স্যার পড়া-য়।

মারুতি গাড়ি আছে-এ এর বাইরের দিক থেকে ভালো--